এই ছবিটিতে একটি গাছ দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে একটি ধোঁয়ার পরীক্ষণ কেন্দ্র সেন্টার ।

পাখিটি কচুরিপানার মধ্যে কি যেন কি যেন খুঁজছে কচুরিপানাটি সবুজ রঙের এবং অনেকগুলি অনেক প্রকার গাছও রয়েছে।

এছাড়াও দোকানটির সামনে একটি পিচের তৈরি রাস্তা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে তিনজন ব্যক্তি একটি পিলার বসানোর কাজ কর--

এই ছবিটিতে অনেক দুতিনটি গিটারের ছবি দেখা যা--

তাছাড়াও এই ছবিটিতে অনেক ব-বুড়ি মানুষ দেখা যাচ্ছে যারা হাতে কি যেন একটা নিয়ে বসে রয়েছে।

এই ছবিটিতে একটি বিশ্রামাগারের ছবি দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি মহিলা এবং পুরুষ মিলে বিশ্রাম করছে।

এছাড়াও একটি ঘর দেখা যাচ্ছে এবং অনেকগুলি ঘাস দেখা যাচ্ছে।

এবং একজন মহিলা অ্যা ও একজন ও পুরুষ সাদা সা সাদা এবং লাল পরে লাল জামা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে এইখানে।

এই ছবিটিতে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটি পাটি দেখা যাচ্ছে।

এছাড়াও উঠানটি মাটির তৈরী এবং উঠানে অনেক উ টিনের ছায়া দেখা--

দোকানটিতে অনেক পণ্যসামগ্রী রয়েছে এইগুলি রয়েছে এই ছবিটি--

এই ছবিটিতে ছয় জন ব্যক্তি বসে রয়েছে ছয়টি চেয়ারে।

এছাড়াও বিল্ডিংটির চারপাশে রাস্তাও দেখা যাচ্ছে এগুলিই রয়েছে এখানে।

এই যে পাহাড়টি পাথরের তৈরি এই যে এছাড়াও এই পাহাড়টিতে অনেকগুলি লোক উঠতে দেখা যাচ্ছে।

একটি দোকানের মধ্যে অনেকগুলি টি_ভি রয়েছে এবং অন্য দোকানটির মধ্যে অনেকগুলি জিন পণ্য সামগ্রী রয়েছে।

এছাড়াও তার পিছনের দিকে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে এবং একজন ব্যক্তি বসে মোবাইল টিপছে।

এই ছবিটিতে একটি শহরের ছবি দেখা যাচ্ছে।

দুটি মহিলা হেঁটে যাচ্ছে এছাড়াও কারেন্টের খুঁটি রয়েছে কারেন্টের তারও রয়েছে।

অনেকগুলি দরজা দেখা যাচ্ছে এছাড়াও দরজার পাশে একটি ব্ল্যাকবোর্ডও রয়েছে।

একটি সাদা ও কালো রঙের জুতো দেখা যাচ্ছে এই ছবিটিতে।

এই ছবিটিতে একটি হোটেলের ছবি ই দেখা যাচ্ছে যার নাম হলো হোটেল পূজা হোটেল পূজা নিউ ও মডেল ।

এই দোকানটিতে একটি আ ঠিক যেন বাড়ির তৈরি দেখা বাড়ির ছবি দেখা যাচ্ছে।

এখানে একটি কম্পিউটার এডুকেশন সেন্টার দেখা যাচ্ছে এন_আই_সি_ই ।

মাছগুলি কেটে রাখা হয়েছে কিছু কিছু মাছ কেটে রাখা হয়েছে এবং কিছু মাছ এভাবে আঁশ ছাড়িয়ে রাখা হয়েছে।